টেন্ট বানানো আছে দেখে মনে হচ্ছে এখানে বিয়ের ফুনসন হবে সেই জন্য এখানে এইগুলো কাজগুলো করা যাচ্ছে ।

মল -এর বাইরে অনেকগুলো বাইক দাঁড়ানো আছে আর অনেক ভিড় আছে লোকগুলো আসছে আর যাচ্ছে।

ফুলের গাছ লাগানো আছে । এই গার্ডেন টাকে বা খুব সুন্দর ভাবে সাজানো গেছে ।

আর ওখানে একটা জালি দিয়ে ঘিরে দিয়েছে।

এইটা একটা স্টেশন আছে এই স্টেশন এর পাশে একটা বাস স্ট্যান্ড আছে। যেখানে অনেকগুলো মানুষ--

এইটা একটা ওয়াটারফল আছে এই ওয়াটারফল -এর মধ্যে অনেক সুন্দর জল পড়ছে।

ওয়াটার ফল -এর এখানে ওখানে অনেকগুলো বড় বড় গাছ দেখা যাচ্ছে আর এই দৃষ্ট--

নিচে অনেকগুলো সবজি রাখা আছে। যেমন বেগুন পটল পালং শাক আলু কুমড়ো --

এই পাখিগুলোর চোচ অনেক বড় বড় আর ধার থাকে আর এই পাখিটা উড়তে খুবই সুন্দর আছে ।

এইটা একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরের আশেপাশে অনেক বড় বড় জঙ্গল মনে হচ্ছে--

আর ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে পুকুরের জল খুবই সুন্দর আর পরিষ্কার আছে।